মানুষেরা বেস্তোরায় আসে সুস্বাদু খাবার খাওয়ার জন্যে।

যার মাধ্যমে নিজেকে রক্ষা করা যায় এবং এটি হচ্ছে অত্যন্ত দরকার মানুষকে নিজের রক্ষা করার জন্য।

যাতে যারা কিনতে আসবে তারা বুঝতে পারে ড্রেস -টা তাদের পড়লে কতটা সুন্দর বলে মনে হবে।

এবং বাস যথেষ্ট সহজলভ্য আর এর ভাড়াও কম বলে মানুষের যাতায়াতেরও সুবিধে হয় এবং এটি পলিউশান কম হওয়াতেও সাহায্য করে থাকে।

মাঠটা বিশাল বড় যেখানে একাধিক ফুলের টব রাখা রয়েছে।

বা ইত্যাদি কিছু হলেও বাইক ওনাররা মেকানিক -দের কাছে নিয়ে আসে। মেকানিক -রা সমস্যা বুঝে সমাধান করার চেষ্টা করে থাকে।

হাতের কাজ আপনাদের হচ্ছে হ্যান্ড ক্রাফট যেখানে গ্লু পেপারস ইত্যাদি দিয়ে বাচ্চারা বিভিন্ন জিনিস তৈরী করে থাকে।

মানুষে এইখানে খাওয়ার জন্যে কিনে নিয়ে যেতে পারে।

এবং এটি ওয়েস্ট বেঙ্গল -এর কোলকাতাতে অবস্থিত।

কৃত্তিম উপায়ে এখানে চাষ করা হচ্ছে।

বিজ্ঞান এখন অনেক এগিয়ে এবং বিভিন্ন উপায়ে বৈজ্ঞানিক উপায়ে একটা ল্যাব এর ভিতর একটি ঘরের ভিতরও চাষ করা যেতে পারে। কেবলমাত্র মাঠে-ঘটে কৃষকদের দ্বারাও নয়।

এখানে একটা হোয়াইট মতো বোর্ড রাখা আছে যার মধ্যে সম্ভবত প্রজেক্টর্স দিয়ে প্রজেক্ট করে বিভিন্ন জিনিস দেখানো হয়।

এটি কোনো অফিস -এর দৃশ্য দেখানো হয়েছে। যেখানে কম্পিউটারস রাখা চেয়ার টেবিল রাখা বুকস রাখা। বিভিন্ন অফিস -এ লাইব্রেরি -তে স্কুল কলেজ -এর লাইব্রেরি -তে এগুলো দেখা যায়।